total change হলো তার percentage তা change হয়ে গেলো তার grade change হয়ে গেলো সমস্ত কিছু কিন্তু automatically change হয়ে গেলো তোমাকে manually কোনো রকম ভাবে change করতে হলো না এখানে আমরা grade বার করেছি তুমি যদি চাও এবার division বার করতে devision তুমি বার করতে পারো first division second division third division এগুলো তুমি বার করতে পারো same একই তোমাকে east formula ব্যবহার করতে হয়ে যেটির মধ্যে তোমাকে আলাদা আলাদা candition দিতে হবে যে এটি হলে এটি হওয়া উচিত

division বার করতে হয় এবং marksheet টি তে তোমরা তোমাদের মতন design দিয়ে নেবে আমি এখানে আমার মতন design দিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে এই head একটি margin center করে নিচ্ছি এখানে margin center করে নিলাম address টিও margin center করে নিচ্ছি

border রে যাও border এ গিয়ে all boarder দিও এখানে all border এ click করবে তো marks এ দেখো border চলে এসেছে এবার তুমি কিভাবে marksheet এ colour দিয়ে দিতে পারো বা বিভিন্ন রকম style দিতে পারো সেগুলো তো আমি তোমাদের এর আগে শিখিয়েছি সেই জন্য আমি আবার আমি তোমাদের দেখাচ্ছি না আমাদের marksheet এ এখানে total percenteg grade এখানে সবই আছে so আমাদের marksheet টি ভালো মতোই তৈরী হয়ে গেল i hope তোমরা খুব সহজেই শিখতে পেরেছো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 Hello? হ্যাঁ, সুস্মিতা কেমন আছো? আচ্ছা, হ্যাঁ এইযে চলছে আর কি হবে? আর বলো এখন busy নাকি একটু free আছো, কথা বলতে পারবি?

ঐ time এ মানে কি ছিল bank এ মানে কী রকম হয়েছে কী হয়েছে জানিস? উম মা-বাবা রেখেছিল ঐটা।

আচ্ছা আচ্ছা আচ্ছা HDFC Bank থেকে, কত বছরের ছিল loan টা? আচ্ছা কত টাকার loan ছিল? মানে কতো টাকা তুই bank তোকে pension করেছিল? ও হো হো হো হো। আচ্ছা আচ্ছা দু' লাখ টাকার কত payment করতে হয়েছে তিন বছরে? তাহলে মানে কি directly যেখানে college এ গিয়েছিস ওখান থেকে হয়ে loan গেছিল নাকি তোদেরকে bank এ গিয়ে কথা বলতে হয়েছিল?

হ্যাঁ এটাও কথা ঠিকই আছে।

আচ্ছা আচ্ছা আচ্ছা, ঐযে কী student credit card নাকি কী আছে ওরকম নাকি ব্যাপারটা? ঐটা কাজ করে কিছু মানে এমনি দেখাবার আছে state government কে? আচ্ছা, ব্যাপার ওটাই আছে ঘুরে ফিরে কোন লাভ নেই না?

হম message করবে এবার কি আছে কি ও আমাকে message করলো, message করে জিজ্ঞেস করলো ভাই, আমাকে engineering পড়ার আছে, আহ কিন্তু rank টা ঠিকই এসছে, মানে government college পাচ্ছে না আর এখনকার time এ কে government college এ পড়ে কেন কী ভালো company তো আসেনা তোলার জন্য government college এ। তেমন কী company গুলোও তো contact করে রাখে যে আমার college এ আসা তুলতে ওদের private college থেকেই লোক হয়ে যায় তাহলে government college এ কেন যাবে? উম

আমি? হ্যাঁ, আমি খোঁজ লাগিয়েছি। হ্যাঁ, ব্যাপারটা কী হয়েছে কী ও যখন counselling এ গেছে, ঐখানে ও government college অত পায়নি, ঠিকাছে? আর government college না আসতে এমনিও তো ও private college ই চাইছিল কারণ government college এ খাওয়া-দাওয়া নিয়ে অনেক চাপ থাকে, থাকার চাপ থাকে, ভালো একটা এইসব হয় না, look after হয় না। আর এই আজকালের লোক জানিস তো facility টা বেশি খোঁজে। আর ঐখানে অনেক কিছু আছে। তাই ও এখন বলছে কে ওকে chance পেয়েছে BITM এ পেয়েছে, আর SRM এ পেয়েছে ঐ যে চেন্নাইতে আছে আর BITM তো এখানে আছে, আর CIT আছে ভুবনেশ্বরের। তাহলে ঐখানে পেয়েছে chance । তিনটেই college খুবই ভালো কিন্তু খরচাটা আছে। SRM এ কি আছে কি কাছাকাছি একুশ লাখ টাকা খরচা, ঠিক আছে? হ্যাঁ। খুবই হ্যাঁ, ওটাতো আছেই একুশ লাখ খরচা। এবার কি আছে চব্বিশ লাখ টাকা খরচা। অনেক posh college আছে। আর CIT একটু কম আছে বলছে সতেরো আঠারো লাখ টাকা খরচা আছে। এইবার bank টা তবু হচ্ছে গিয়ে পুরো finance করে দেবে। bank টা আছে ঠিক আছে কে ঠিক আছে এবার finance করে দেবে, tewnty percent করে দেব আপনাকে twenty আ~ হা fifteen percent করে দেব আপনাকেও twenty percent বাড়াতে হবে। মানে ধরলি যদি কুঁড়ি লাখ টাকা খরচা হয় তাহলে আমাদেরকে চার লাখ দিতে হবে bank ষোল লাখ দেবে ঠিক আছে? এটা ওদের নিয়ম, মানে ঠিকই আছে নিয়মটা। কি আপনি twenty percent দেবেন, আমি fot~ eighty percent দেব, হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে কী কোন bank থেকে নেব? এমনিতেই আমাদের তো SBI আছে, আর একটা PNB আছে। আর ঐখানে মানে যে আছে ঐটা আছে ICICI, Axix Bank, RBL Bank আর তিনটেই bank আমি ভালো পছন্দ করি না যেহেতু ওরা private আছে। আর PNB, SBI কী আছে, এইসব bank আছে কী মানে user friendly আছে। ওরা মানে national life bank তো ঐ সব মানে ঐ হঠাৎ হঠাৎ কোন নিয়ম change করে না আর আমাদেরকে দেখে। মানে বলতে গিয়ে SBI তো কখনো change হবে না, এমনি কখনো change হবে না কিন্তু ICICI এইসব কি আছে, ভয় লাগে শুরুতে একটু ভয় লাগে এতো বড় amount আছে না যদি

এটাও হতে পারে, তাহলে ওটাই ভাবছিলাম কি কোন bank এ কি হবে। তাই জন্য জিজ্ঞেস করছিলাম কী তুই কোন bank এ করেছিলিস তোর কাছে idea হবে কী

উম হম এইটাই তো ব্যাপার আছে, একদম বাজে অবস্থা।

ওতেই ব্যাপার আছে। কিন্তু এটাই আছে ভাইপো আছে একটু দরাদরি করে যদি ভালো bank থেকে করে দিস তাহলে কি হবে ওরও একটু সুবিধা হবে। আজকাল তো কেউ কারোর নেই, কিন্তু করে দিলে কী আছে ঠিক আছে একটা ছোট ভাইপো আছে, এটাই জন্য ভাবছিলাম। যাই হোক।

হ্যাঁ হ্যাঁ number টা দে না তাহলে আমি নিয়ে নিচ্ছি। ভদ্রলোকের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু থাম, একটু থাম, pen টা আমাকে বার করতে দে। একটু বার করতে দে, বার করতে দে আমাকে। ঠিক আছে না আছে একটু pen টা বার করতে দে। উম হ্যাঁ বল, bank এর নামটা কি আছে বল তো? আচ্ছা, HDFC Bank কোন branch বল তো? হায়রে address টা বলে নে একটু একটু address টা বল যদি পাওয়া যায় তাহলে address টাও বলে দে। One four nine By six one forty nine by six

কলকাতা, fourty two আচ্ছা আচ্ছা, কলকাতা fourty two আহ ভদ্রলোকের নামটা কি আছে?

শুভঙ্কর, কী department এ আছেন উনি?

assistant manager ঠিক আছে, আহ উনার number টা কি আছে বল তো একটু।

শূন্য চার তিন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, note নেওয়া হয়ে গেছে। থাম এবার আমি call করে নেব এখন miss call মেরে দেব ওনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাও কথা আছে না না, তুই ঠিকই বলছিস।

আমি কালকেই যাবো। কালকে গিয়ে এটা শেষ করি রে মানে কালকে যেয়ে শেষ করে সবকিছু করে, কথা বথা বলে final করে দেই কেন কি ওটা থাকলে কি হবে একটা চাপটা কমে যাবে। ঠিক আছে তাহলে তোকে শঙ্কর দা কে contact করে আমি সবকিছু বলছি, ঠিক আছে? sure, so রাখছি হ্যাঁ? ঠিক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 এই তো আল্লাহামদুল্লিলাহ তোমাদের দোয়ায় সুস্থ আছি ভালো আছি তুমি কেমন আছো এই তো আল্লাহামদুল্লিলাহ এই তো যাচ্ছে আল্লাহামদুল্লিলাহ ভালো তোমার দিন কাল কেমন কাটছে বলো তো এই তো আল্লাহামদুল্লিলাহ বন্ধু বসে থেকে থেকে বেকার অবস্থায় দিন কাল কাটছে না কি করা যাই বোলো তো কি বোলো আমি তো পড়াশোনা শেষ করে আমি তো চিন্তা ভাবনা করছি যে হচ্ছে আহ agriculture agriculture নিয়ে কাজ করবো আহ idea তা কেমন বোলো তো একটু? idea বলতে তোমার মনে করো যে কৃষি সম্পর্কে এই হয়তো দুই তিন বিঘা জমি lease নিলাম, lease নিয়ে এখন যে dragon ফলটা হচ্ছে তো dragon চাষ করা যেতে পারে হ্যাঁ dragon দাম তও অনেক কিন্তু এটার খরচ কত মনে হয় হ্যাঁ এটাও তা বেশি কম এই ধরো মনে করো সারা দিন কাজ করলাম তারপর সেখানে আমরা তো বসেই আছে তাই না কি কি করবো এই সময় তাই যদি আমরা একটু চাষাবাদে মন দেয় আহ একটু গায়ে হাতে কাজ করলাম বা হয়তো দুই একটা laborer রাখলাম এখন তো মনে করো যে অনেক বেকার একটা হচ্ছে যে project নিলাম দুই তিন বিঘার মতো project সেখানে dragon চাষ করে চাষ করে আমরা দুই তিন তা laborer রেখে দিলাম যখন যেটা লাগে সার বিষ এটা অবশ্য ভালো হয়েছে আমাদের ওখানে, একজন ব্যাক্তি আছে যে মাছ মারতো জালে মাছ মারতো তো ও প্রথমে মাছ মারতো তো ও মাছ মারতে মারতে পুকুর লেজ নেই তো পুকুর লিজ নেওয়ার পর ভালোই হয় টাকা কিছু জমায় আহ পুকুরের মাছেরই ইয়েটা ভালো business টা ভালো তো জমানোর পর সে কিছু জমি কেনে প্রথমে ওই জমির ওপর dragon ফলে আবাদ করে করতে করতে এ আস্তে আস্তে এই ভাবে উঠেতে উঠেতে সে এখন দুশো বিঘা জমি কিনেছে দুশো বিঘার জমির ওপর তার পুকুর আছে যার ফলের বড়ো বড়ো বাগান আছে ফলে মানে সব থেকে বড়ো বড়ো বাগান তা dragon ফলের ওর জায়গায় তার নিজস্ব জায়গায় দুশো বিঘার মতো জায়গা কিনেচে এখন মোটা মুটি ধরেন ভালো আকার জমি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 আহ এটা করতে পারি তাহলে একটা ভালো position এ যাওয়া সম্ভব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

আহ polytechical কে diploma complete করা ভাইয়া diploma শেষ করে সে কি করবে তো বললো যে আমি একটা কাজ করি দুই বিঘা জমি নি দুই বিঘা জমি liz নিলো liz নেওয়ার পরে ওখানে সে কলা চাষ করলো হ্যাঁ কলা চাষ করলো banana যেটা চাষ করার পরে সেখানে কলা হতো মনে কর প্রথমেত কলার গাছ লাগানো হতো পরে পরিচর্চা করার পরিই তো প্রায় আট নয় দশ মাস পরে ফল দেয় হম এটা একটা long time তার পরে এইটা যখন ফল দিতে শুরু করে সে আই বিক্রি করে এক বস্তা দেড় বস্তার মাথায় কলা বিক্রি করে সে হচ্ছে দশ কাঠা জমি

শতক শতক জমি ক্রয় করা মানে অনেক কিছু একজন চাকরি জিবি পারে না হ্যাঁ তার পরে সে নিশ্চই এখান থেকে নিজের জায়গায় হচ্ছে liz নিয়ে আর পাস পাশি সে নিজের দশ কাঠাতেও সে কলা চাষ করা শুরু করলো এইভাবে একটা পর্যায়য়ে পাঁচ বছরের মাথায় এই রকম প্রায় তিন বিঘা বা হচ্ছে এক দশকের মতো জমি সে ক্রয় করছে এবং তার under এ এখন প্রায় পনেরো থেকে বিশ জন labour প্রতিদিন কাজ করে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 সে অন্যদের কর্মসংস্থান করে দিচ্ছে তা আমার মনে হয় agriculture বিষয় টাও এখন দেখার বিষয় হম এটা অনেক ভালো একটা business আর বর্তমানে বেশির ভাগ আগে যারা agriculture করতো তাদের একটা প্রথা ছিল যে তারা বলে দিতো যে লেখা পড়া করে যে গাড়ি ঘরে চড়ে সে তো গ্রামের দিকে আমি একটা প্রথা দেখেছিলাম যে এই কিছু জমি থাকলো বা কিছু টাকা থাকলে তাদের একটা জমিতে তাদের সন্তান কে জমিতে যেতে দিতো না তাদের বলতো যে লেখা পড়া করো বেশি করে লেখা পড়া করো বড়ো চাকরি করতে হবে এখন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

এখন আমরা যদি এই দিকে আমরা সবাই চাকরির দিকে দৌড়াচ্ছে আমরা যদি এখন এই agriculture দিকে দৌড়ায় তাহলে মোটামুটি এই মাঠটা ফাঁকা আছে আমরা এখন থেকে ভালো সফলতা অর্জন করতে পারবো বলে আসা করি কারণ এখন কার কাঁচা বাজারের যে দাম আমরা যদি কিছুটা ও কম করে বিক্রি করতে পারি আমরা আবাদ করে তাহলে ও আমাদের business টা মানে অনেকটাই perfect হবে বন্ধু শোনো আমি তোমাকে বলি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 হ্যাঁ হ্যাঁ এক বিঘা জমি থাকলে যার আছে সে ও কিন্তু তিন বেলা ভাত খেয়ে বোরন আরো ও তিন বেলা খাবার মতো খাবার সঞ্চয় করে রাখতো এটা কেন জানো এটা just একটায় কারণ agriculture এর প্রযুক্তি গত কারণে আমরা যদি আহ আগে একটা জমিতে একবার ধান হতো বছরে এখন বছরে তিন বা ধান হচ্ছে ফলন বেশি হচ্ছে জন সংখ্যা যে হরে বাড়ছে জমির পরিমান সে হারে বাড়ছেনা বুজছো talent খাটিয়ে বুদ্ধি খাটিয়ে স্বল্প পরিসরে অল্প পুঁজিতে যেভাবে বেশি ফসল উৎপাদন করা যাই সেই প্রযুক্তি ব্যবহার করে আমাদের ফসল উৎপাদন করতে হবে এবং আমাদের খাদ্য সংসদ পাকোড়ার জন্য যা যা করার দরকার প্রয়োজনে আমরা কৃষক officer আর কাছে যাবো যেইদিন গেলাম যেই দিন আমি trening নিলাম সেটাই আমরা applay করি সরঞ্জাম নিয়ে ইন্শাআলহ্হা ভালো কিছু হবে বর্তমানে agriculture তা মানে ভালো কিছু করা যাবে মানে অল্প সময়য়ে নিজেকে establish করা আমার মনে হয় যে তোমার agriculture নিয়ে আমাদের কিছু একটা করা উচিত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 হ্যাঁ সেটাই আর নিজের সজনে থেকে হচ্ছে আমি এটা করতে পারছি হ্যাঁ affected হচ্ছে আমার পরিবার আবার এখন থেকে দেখা গেল আমি চাষ করতে হয় পরিবারের সেটা হচ্ছে যে খাদের যোগান দেবে হ্যাঁ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

ভালো একটা ইয়ে ইয়ে আর কি তবে আমাদের আহ ধান ধান ধান মানে আমাদের চাউলের জন্য যে বর্তমান বাজার আমাদের আর কিছু জমি রাখা রাখা ধান জমি আমাদের ধান আবাদ করলাম এতে আমাদের বছরে যত টুকু দরকার চাউল আর চলে আসে ধান ধান আমাদের বড়ো set আছে আমরা যেটা খেয়াল করি না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 তারপরে আমাদের অতিরিক্ত যেটা আহ মানে থাকবে সেটা আমরা বিক্রি করলাম টাকাও চলে আসলো এটা কি আসলে শান্তি থাকবে অর্থও আসবে আবার কে যে চাউল যে দাম বৃদ্ধি তাম up dwon করা এটাতে আমাদের পেরেশানি হওয়ার দরকার নাই আমরা নিজেরাই নিজেদের বাসায় চাল আছে এইটা দিয়ে করলাম এটা তেও আস্তে আস্তে কিন্তু ইয়ে করা যাই আর বাকি যেগুলা আছে বাকি অন্য অন্য idea গীলা কিভাবে apply করতে পারি এই জমির বিষয় এই জমির ওপর যেমন dragon ফল dragon ফল তো গোটা মাঠে না লাগিয়ে আমরা এক কাজ করতে পারি আল জমির আল যে কিনারা তা ওই কিনার দিকটা কিন্তু লাগাতে ওয়ারী তারপরে ভিটা মানে আমাদের যেত তোর ধান চাষ জায়গায় আবাদ হয়না কিছু ভিটে মাটি আছে এই ভিটে মাটিতে আমরা ইয়ে করলাম dragon ফল লাগানো হলো তারপরে কিছু আমি গাছ আমি বাগান করা হলো কিছু ফলমূলের গাছ লাগানো হলো এতে কি হবে আমাদের কিছু হয়তো জমি আহ ইয়া হয় পুকুর হয়ে থাকে ওখানে মাছের চাষ করলাম কোটা ইয়ে পরিবেশ তৈরী হবে আমাদের ঠিক না? তারমানে দ্যাখো মাছ মাছের চাহিদা কি বলতো পুকুর থেকে ছোট একটা পুকুর থাকলে আদর্শ একটা পুকুর হয়ে গেল পুকুরের চার পাশ তা আমরা ওই dragon ফলের ইয়ে করে দিলাম তারপরে কিছু নিচে যায়গা থাকবে ওখানে আমরা ধান আবেদ করলাম তাহলে আমরাও দেখো আমাদের বছরে চাউল কিনে খেতে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত আমাদের ইটা পুকুর থেকে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 হ্যাঁ হ্যাঁ আমিও তোমাকে এটাই বলতে চাইছি যে হচ্ছে বতর্মান situation এই চাকরি বাজার এর যে অবস্থা

কারন পরে অধিনে job করা চাইতে আমার মনে হয় সম্মুক্ত স্বাধীন ভাবে জীবন যাপন ও করা যাবে আবার হচ্ছে পরিবারের খাদ্য যোগান দেওয়া যাবে পাশাপাশি ভাবে আর্থিক ভাই একটা এই করতে পারবো

আবা বেশি সময় আমরা পরিবারের সাথে দিতে পারছি মজা করতে পারছি আমাদের তো life তাকে মজার জিনিস তা বা আমাদের শান্তি তা উঠে যাচ্ছে চাকরি চাকরি চাকরি করতে করতে পরিবারের কাছ থেকে বছর পর বছর বাইরে থাকা হয়তো পরিবারের সাথে সম্পর্ক কিন্তু আমাদের ছিন্ন হয়েযাচ্ছে তেমন কমে যাচ্ছে

এই মনে করো মৎস চাষ হতে পারে বা হচ্ছে কৃষি কাজের যেগুলো ধান তুমিই যেটা বল্ল কলার কথা আমি বললাম বা dragon এর কথা বললাম তা এখন stroberi চাষ তও করে লাভও বন্ হয় যাই হ্যাঁ তো stroberi চাষ তও করা যেতে পারে কারো stroberi সুস্বাদু plus হচ্ছে ভিটামিন সমৃতি ফল সেটা হচ্ছে পরিবারের পুষ্টি বা যোগান দেবে তাছাড়া আমরা সেটা বিক্রি করে তোমার হচ্ছে যে আর্থিক ভাবে লাভবান হতে পারবো সেই জন্য আমার মনে হয় নিজে agriculture বিষয় তা নিয়ে যদি আমরা ভাবি বা plan করি হয়তো তুমি এখন দূরে আছো আমরা আমরা একজন দোষী আরো ভালো যদি চাষ করি plan সাজাই কি ভাবে করলে আহ একটু ভালো হবে সেই চিন্তা ভাবনা করি হারে তুমিও কারণ আমার কাছে যত তাই মনে হয় যে চাকরির চাকরি মানে চাকরি জ্ঞান অর্জন করতে হবে পড়াশোনা করছি কিন্তু আমাদের কোনো কিছু করার জন্য তো চাকরি করতে হবে তেমন কিছু না হ্যাঁ তাহলে আমরা আরো দশ জানা কিন্তু

আর বর্তমানে আহ বেশির ভাগই সিকে হয়ে কেউ যদি আহ শিক্ষিত হয়ে কেউ যদি চাকরি পেয়ে যায় সে self established হয়ে থাকে তারমানে সে নিজের দেখা শোনার জন্যে নিজের আমি এটা করবো বলে আমি এইটা করবো আমি এইটা করবো, ওর ওর চিন্তা কিন্তু আর দশজন যে না খেয়ে আছে বা সমাজে এইদিকে খেয়াল থাকে না আসলে সেটা আসলে খারাপ দিক তবে আমরা এইদিকে একটু আহ বেরিয়ে আস্তে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিকিই বলছো আমিও সেটাই মনে করছি কারণ আমিও অনেক চিন্তা ভাবনা করছি কারণ হচ্ছে কিছু দাদারও সম্পত্তি আছে সেই সম্পত্তি গুলো পড়ে আছে অন্য রা করে খাচ্ছে তা আমরাও যদি হচ্ছে যে এখন একটু ভাবছি এখন একটু আহ প্রযুক্তিগত দিয়ে কৃষকের কাছে trening নিয়ে যদি আমরা নিজেরাই এইটা করতে পারি তাহলে আমাদের হচ্ছে অনেক ভালো হবে হুম তো ঠিক আছে বন্ধু অনেক কোথায় হলো অনেক কোথায় একটা মেয়ে আমরা ইনশাআল্লাহ তো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

হ্যাঁ হ্যাঁ আমি doctor জিতু বলছি, বলুন।

বুঝতে পারছি, বুঝতে পারছি, দাঁড়ান দাঁড়ান। আপনার সমস্যাটা কি হচ্ছে, সেটা বলেন কথা। আচ্ছা, আচ্ছা। তো এক কাজ করো, কি বৃষ্টি বৃষ্টি হয়েছিলো, বৃষ্টি বৃষ্টিতে ভিজেছো, নাকি?

ঐটাই হ্যাঁ। নতুন নতুন বৃষ্টি না কখনোই ভিজবে না, ঠিক আছে? ভুল করেও ভিজবে না। নতুন নতুন বৃষ্টিতে মনে করো অনেক রকম অম্ল থাকে, অনেক রকমের bacteria থাকে। তো ওতে শরীর খারাপ হয়ে যায়। ঐসব জ্বর তাহলেই ছাড়তে চায় না, ঠিক আছে? এই ভুলটা আর কোনোদিন করবে না। আর কি ভেজা ভেজার মধ্যে থাকো নাকি স্নান করার পর ভেজা মাথা রাখো? না, সঙ্গে সঙ্গে। ঠিক আছে

ব্যাস ব্যাস কোনো চিন্তা নেই, তাইলে ঐসব কোনো ব্যাপার নেই। যার covid হয় নি, তার সঙ্গে কোনো কিছুর সম্পর্ক নেই, ঠিক আছে? আর covid এর virus টা এমন virus যেটা হলে পুরোই হবে, নাহলে কিছুই না, ঠিক আছে? এমন হচ্ছে কথা। তো তোমার যে শরীর খারাপটা আছে ঐটা হয়েছে তোমার ঐ নতুন নতুন বৃষ্টি হয়েছিলো, তুমি ওতে ভিজে গেছো। আবার যা তে বললে স্নান করার পরে মাথাটা ভিজাও, তুম~ বোঝোনা এজন্যই হয়েছে। এজন্য জ্বরটা আগে ছাড়তে চায় না। তো তুমি একটা কাজ কর, যত পারো , একদমই চালাবে না, একদমই চালাবে না। আর যখনই ঘুমাবে, একটা মোটা কম্বল নিয়ে নিবে। আর পুরো গাঁ-হাত-পা ঢাকা দিয়ে পুরো একদম করে ঘুমাবে। মানে তো গাঁয়ে যত মানে ঘাম ছাড়বে ওতে তোমার শরীর~ শরীরের তাপমাত্রাটা একটু reduce হবে, ঠিক আছে? একটু কমবে, হ্যাঁ? হ্যাঁ বলুন, কিছু বলতে চাইছেন? বলুন। না ওরকম কোনো ব্যাপার না। তাহলে এক কাজ করতে পারো, যদিও তুমি আমার বেশি কিছু অসুবিধা হয় তাহলে তুমি এক কাজ করো, আমার চে~ chamber আছে, আমার chamber এ তুমি একবার আসো কালকে। কালকে নয়টা থেকে এগারোটার মধ্যে আসো। আমি তোমার এমন ভালোভাবে checkup টা করানো হবে, ঠিক আছে? কি হয়েছে না হয়েছে বলে দিবো। আচ্ছা, আচ্ছা। তাহলে এক কাজ করো তুমি আমার দুপুর time যদি তুমি free থাকো, তাহলে ঐসব time এ চলে আসো, tiffin time এ চলে আসো।